উপরে লাইট দেখা যাচ্ছে।

অনেকগুলো সাইকেল দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

এবং একটি বাঁশ দেখা যাচ্ছে।

একটি অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

আর দেওয়ালের রং সাদা দেখতে পারছি।

সাইডে কয়েকটি কাপড় রয়েছে।

সাদা কালারের দেওয়াল দেখা যাচ্ছে।

দু তিনটে পাথর দেখা যাচ্ছে।

এবং লোহার বেড়া দেওয়া রয়েছে।

অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

একটি বাক্স রয়েছে সবুজ কালারের।

এবং কারেন্টের তার দেখা যাচ্ছে।

ছোট্ট একটি বাড়ি দেখা যাচ্ছে।

রং সুন্দর একটি আকাশ দেখা যাচ্ছে।